রুমের ভিতরে দুইটা ফ্যান দেখা যা--

দোকানের ভেতর ফুলের মালা দেখা যায়।

এখানে একটা দোকান সাজানি ।

দোকানের মধ্যে দেখা যাক টি_ভি সাউন্ড বক্স ।

একানে একটা ব্রিজ দেখা যায়।

এখানে একটা সুন্দর রুম সাজাইয়া দেখা যায়।

ব্রিজের নীচে বেজান জল দেখা যার।